hs বলো, এই সমস্ত স্কুল বা তাদের education ব্যাপারটা দেখি তাতে ওইখানে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে খুবই মানে নিম্ন হারে চলছে system এখন। আর হম আগের ধর যা ছিল ছিল তার থেকেও ব্যাপারটা slow হয়ে গেছে কারণ কবিরের পর থেকে ধরো, সে রকম ভাবে অ মানে এখনো সেটা সচরাচর হয়নি

তক্ক total pass fail ফেলের ব্যাপারটা নেই ও এটা একটা মানে বাচ্চাদের ক্ষেত্রে জানো তো? মানে পড়াশোনা টা খুব weakness ব্যাপারে নিয়ে আসে কারণ তাদের মনের মধ্যে ত ওটা স্থায়ী হয়ে যাচ্ছে যে হ্যাঁ আমি পড়াশোনা করিয়া না করি আমি এর তক্ক পাশ করে যাব হম এটা এক্খটা ব দামি বড় কথা বলেছ কারণ আমাদের ওখানে না ঐ ফাঁকি দিয়ে সর্বলাভ বলে একটা কথা আছে না হ্যাঁ যে ফাক কোন ব্যাপার না মানে পরিশ্রম বিনা পরিশ্রমে ছয় মেরে দিলাম ব্যাস মানে একটু পরিশ্রম নেই বড় হয়ে যাব মানে বাচ্চাদের মধ্যে মানসিকতা ঢুকিয়ে দিয়েছে কম পড়া বেশি নাম্বার দেব এর জন্য আমাদের west bengal board সরকারি system এই এই কারণে দায়ী করতে হবে কারণ আমাদের যেটা আমরা জানি ছতবেলা থেকে দেখে বড় হয়েছি ওই central board icsc cbsc board মানে number খুব বড় দেয় ।

এটা খারাপ দিক দিয়ে তুমি তুলনা করো তো খারাপ দিক ঠিক আছে হ্যাঁ নম্বর পাচ্ছিনা তো কিন্তু দেখো ভালো দিকটা রয়েছে যে আমাকে তো খুঁটে পড়াশোনা সুযোগ দিচ্ছে আমাদের west bengal board syllabus টা এত কঠিন এত varity থাকবে তো সেটা এবার ক্ষতিটা কি হলো যে ওরা west benagl board দেখল যে আমাকে student আনার জন্য একটা ব্যবসায়ীদের দিকে চলে গেল যে আমাকে ICSCCBSC তুলনা করতে হবে যার জন্য program হচ্ছে ওই ওই করতে গিয়ে syllabus ছোট হলো বই ছোট হলো এক কম পুরো প্রশ্নের মান ছোট হয়ে গেল এক number এজে এখন আমি নিজেরা টুকলি করো করে দিতে পারি তার জন্য সে শিক্ষার মান নেমে যাবে তাই না ধরে আছে ধরো তুমি আমার আগে pass out করেছ? ও মানে five to ten ধরো পরে এসেছো এবার আমি তোমার পরে তোমাদের এ কি ছিল ব্যাপারটা তোমাদের কি ছিল আমি যতদূর জানি তোমাদের মাধ্যমিক HS একসাথে হত তাই না? মাধ্যমিক HS নে হ্যা মানে দুটো আলাদা board রই ইয়ে ছিল হ্যাঁ মাধ্যমিক HS time period একই না না sorry sorry sorry মাধ্যমিক HSC মানে nine ten টামানে একসাথে হত। nine ten মানে একসাথে eleven twelve ও আছে ওরকম একটা ব্যাপার হ্যাঁ তোমাদের nine ten মিলিয়ে মাধ্যমিক আর তোমাদের time ধরো ওরকম ছিল আর বইগুলো কি ছিল মানে একটা জীবন বিজ্ঞান একটা ভৌত বিজ্ঞান এরকম আলাদা আলাদা বই ছিল

হ্যাঁ আমাদের time ধরো তাই হয়েছে আমাদের কি হল বলতো মানে education system একম হয়ে গেল nine ten আলাদা পরীক্ষা হতো কিন্তু বইগুলো কিন্তু আলাদা তাই থাকতো হম মানে এক একটা বই আ তুমি proper subject হিসেবে পাছও জীবন বিজ্ঞান ভৌতিক বিজ্ঞান আর পরিবেশ পরিচয় এই সমস্ত বইগুলো আ এখন কর আমি যে সমস্ত বইগুলো দেখছি হম এখন কি হয়েছে বলতো অ মানে একটা বউয়ের মধ্যে জীবন বিজ্ঞান ভৌতিক বিজ্ঞান বা পরিবেশ এটা কিন্তু mixed up করে দিয়েছে এখন আলাদা বই বলতে কিন্তু কিচ্ছু নেই ওটাকে একটা সমাজবিজ্ঞান কি একটা বলে হ্যাঁ কিছু একটা punch করে দিয়েছে এটা একটা বিড়ি বিছিরি হ্যাঁ হয়ে গেছে এটা একদমই বাজে কারণ কি বলতো মানে বাচ্চারা কিন্তু, সেভাবে জ্ঞানটা পাছেও না পুরন হম এই বইটা থেকে আর এখন বয়ে কি হয়েছে যে নানা ধরনের ছবি । ঠিক ছবি আকর্ষণীয় ওই যে colorful করতে করে দিয়ে এসেছে ছবি। ঠিক আছে colorful কর বইয়ের ইয়ারটা ছোট করার কি দরকার তুমি ছবি দাও ছবি দিলে তো বই আরো বাড়বে হ্যাঁ বই আরো সাইজটা বড় হবে ঠিক আছে সে কারো তো তুমি এ question এর মান question এর মান ঠিকঠাক আগে যেরকম লেখার অভ্যাস যদি কমে যাচ্ছে number বলতে এখন practical যেটা আমরা কি হতো কোন মানে হয় না practical দেওয়া এতগুলো number মানে ওই চলিস number সম্ভবত আমার, খুব ভুল না হয় চল্লিশ number practical দেয় ওটা gift র number একটা কারণ যদি আমি শুনেছি যদি school থেকে ওটার ওপরে তুলনা মূল্য বিচার করে কম দেওয়া হয় তো সেটা নিও কৈফিয়তের একটা ব্যাপার থাকে school একটা নিজস্ব ব্যাপার হেডেক কে নেবে । তার জন্য একদম যে খুব খারাপ কিছুই করেনি খাটনি চোখ বন্ধ করে তিরিস বসিয়ে দাও তারপর বেশি হলে চল্লিশ অব্দিও পায়, তুমি একশো পরীক্ষা দিতে গিয়ে তুমি, বাংলা ইতিহাসে কিন্তু দু'বছর আগেই ইতিহাসে একশ একশ পাওয়া গেছে। এটা নিয়ে troll হয়েছিল যে যে মানে যে তুমি হয়তো শুনে থাকতে পারো social media র troll হয়েছিল ভাই পলাশীর যুদ্ধের সময় কি মাঠে বসছিলি তো এরকম ব্যাপার তো স্বাভাবিক ব্যাপার এটা হ্যাঁ হ্যাঁ আমাদের এ system ঠিক আছি ইতিহাসে একশ একশ পাওয়াটা অন্যায় না কিন্তু সমস্যাটা হচ্ছে যে question এর মান তুমি একটা পনের নম্বরের question একসময়ই লিখতাম দশ number বার number question answer র লিখতাম সেটা তোতে কি হত ভুল কিছু না আমাদের লেখার skill টা দক্ষ । ওইটা তো অনেক টা বড় একটা জিনিস কে একটা জিনিস কে আমি নিজের ভাবে গুছিয়ে লিখতে পারি আমাদের ক্ষমতা সেটা বেরোতে পারতো কিন্তু এখন সব এক number question কিন্তু তুমি জানলে তুমি নিজেও তোমার ভাইটায় থেকে বা অন্য আশেপাশে tuition যদি পড়াও বুঝতে পাবে যে একটা class ten বাচ্চাকে তুমি sentence বাক্য ঠিকঠাক লিখতে দিলে সে বানান পাঁচখানা ভুল করে দেবে। পাঁচখানা লাইন লিখতে বললে সে হাবুডুবু খ খায় কান কারণ ওই যে ওই বড় বড় question আমরা আমাকে না শিখিয়ে অভ্যস্ত। অভ্যাস করেছে এক number টিক মার দিয়েছে অভ্যস্ত একটা কথা গুছিওয়ে লিখতে পারেন সে তাই না? হ্যাঁ একদমই তাই আ সত্যি কথা বলতে এগুলো কিন্তু এখনকার যে education system চলছে এটা এখন খুব বাজে করে দিয়েছে এখন কি হয়েছে বলোতো? আমাদের কি ছিল মানে ও আমরা বইতা যদি ভালো করে পড়তাম আমাদের কিন্তু side কোন টিউশন লাগতো না । আমরা বইটা লাইন বাই লাইন পড়লে কিন্তু অনেকটা বুঝতে পারতাম আর এখন কি হয়ে গেছে মানে বইয়ে মানে যেটুকু দেখছি সেই লেখাটা তো খুবই কম সেখানে example হচ্ছে তুমিই আমি এ করলাম তাই করলাম এরকম ভাবে গল্প আকারের মানে ব্যাপারটা গুছিয়ে তুলছি যেখানে কি কি হচ্ছে বলতো মানে যেটা বোঝাচ্ছে সে theme টা তোর পাশে থেকে যাচ্ছে কিন্তু সে

ঠিকঠিক ঠিক এটাতো তুমি খুব ভালো point দিয়েছো। এটা এবার দেখো ব্যাপারটা student র দোষ student দেখো একটা student । এই যে মাঝে আমরা দেখলাম মজার ব্যাপার pass করাতে হবে বলে বিক্ষোভ হয়েছে এবার এটা কি কি মনে হয় এটা কি আমাদের আক্সঅ পার সেন্ট student দের উপর দায় চাপিয়ে দিয়ে সরে যাওয়া ভালো ঠিক না কি হছে ব্যাপারটা student যখন student কে যখন গার্ড দিয়েন শিক্ষকেরা দেখিয়ে দিচ্ছি যে তুমি শিক্ষকেরা ঠিকঠাক স্কুলে কবিদের পর থেকে বিনা এয়ে পরিশ্রমের বেতন নিয়েছে তারা একটা বড় part বিশাল বড় পাঠ তাদের ঠিকঠাক স্কুল আসে নি এখনও আধামান ব্যাপারটা চলেছে তার জন্য এর ফলে কি হয়েছে student আরো হাই হয়েছে class করা নিয়ে বসে থেকেছে দিনের পর দিন guardian রা সবার ছেলে-মেয়েকে সে শিখছে কতটা আমাদের সঙ্গে যতটা শেখার একটা ইয়ে ছিল মানে । বাবা আমাদের কান ধরে মারতেন শিখছনা বলে । কিন্তু এখন কি number তুমি শেখো না শেখো তোমার সমস্যাটা হছে যে তোমাকে ex ও এ ও পাশের বন্ধু ex ও এ পায়ে গেল এই করে তুমি কন এই করে তুমি কেন নব্বাই পেলে তুমি কেন বাকি দশ number তুললে না এই যে ফেলে দিই তার জন্য এই সমস্যাটা number তুলতে যাচ্ছে তারা শিখতে যাচ্ছেনা খুবই একটা মানে বাজে করছে কারণ আমরা তো জানি তোমার খিদে তবে তুমি সেই খাবারটা নেবে তাই তো? এবার ওদের মধ্যে হম পাশ করা আসাটা যদি না দেখায় ওরা ওটা একবারে casual ভাবে নেবে হম যে হাঁ আমি পড়াশোনা করি আর না করি কিন্তু pass করে যাব সেটা আমাকে রুখতে পারবে না তাতে যদি আমি fail করি তাও আমি pass করব যদি আমি blank paper জমা দি তাও আমি কিন্তু pass করব মানে আমি কোনরকম হম fail করব না এই যে মনের একটা বলে না সে সাহসিকতা হম এটা কিন্তু ওদের মধ্যে একদম কেউ গেঁথে দিচ্ছে। আর গেঁথে দেওয়ার মধ্যে education system system টা রয়েছে যারা মানে গেঁথে দেওয়ার পেছনে হম সেখানে কি ওরা না পড়ছে, না কোন মানে কি করে teacher তাদেরকে কোন কিছু বলছে মন দিয়ে সোনার যে ব্যাপারটা সেটাও তোরা করছে না যেখানে কি হচ্ছে বলতো opposite দিচ্ছে তারও একটা শিক্ষার প্রতি টানটা কমে কারণ সে কি করবে আমিও তোমাকে পড়ায় তুমি সেটা আমার কাছে মানে ঠিকভাবে না পড়ে ওটা আ

দিয়ে আমি চলে যাব হম এখানে কি হবে ও opposite যে student গুলো থাকবে তারা তো একদম loose হয়ে যাবেন তাই না তাদের মধ্যে পড়ার আগে ওটা যেটুকু জিনিস সেটুকু নষ্ট হয়ে যাবে । হ্যাঁ তুমি এই recent যেটা কিছু মাস আগে হল একটা troll হলেও একটা মেয়ে যে pass করাতে হবে বলে যে ধরনা টা দিল হ্যাঁ হ্যাঁ একবার একসাথে সেটা কেউ ভাবো তুমি যে student ওদের ওরা কোন ওদের guardian এসে support দিচ্ছে। প্রথমত হচ্ছে ওরা fail করেছে ওই এ যুগে fail করাটা একটা বিশাল আশ্চর্য একটা সময় ছিল pass লোকে দেখতে আসতে বাড়িতে। আমরা চলেছি আমাদের বাবাদের সময়ে বলছে বাবারা ত্রিরস এক্ত্রিরস শতাংশে পাস করতো বাবা মারা তাদের নাকি পারার লোকজন দেখতে আসতো এটা শুনেছি বাবাদের মুখে কিন্তু এখন দেখছি ফেল এখন করাটা একটা challenge ব্যাপার তুই পড়াশোনা না কর fail তুমি করবেনা কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা সেই fail করছে তারমানে তাদের ব্যাপারে কি তারা বাচ্চাগুলোকে guardian উচিত তাদেরকে কান ধরে হোক তাদেরকে শাসন করে হোক আবার নতুন করে তাদের উৎসাহ দিয়ে motivate করে হোক সেখানে তুই বাবা fail করেছ তুমি এখন চুপচাপ ঘরে মনটি লাগিয়ে পড়ো তোমাকে এসব অবরোধ টবরদে যেতে হবে না কিন্তু তুমি দেখো এখনকার যুগের ইয়ে আমাদের সময় guardian রা কানে কম নম্বর পেলে গালে থাপ্পড় পড়বে বসিয়ে দিত।

কিন্তু এখন সমস্যা কি guardian ওদেরকে support দিয়ে বলছে যতক্ষণ না pass করাবে তোরা উঠবি না guardian এসে মানে ইহা দিয়ে দিচ্ছে camera র সামনে এসে বলছে pass করাতে হবে, একদম তো এটাকে কি বলবে?

ও যেটা বলব কি আর মানে আমার কোন ভাষা থাকছে না কন বলতো আমাদের সময় যেভাবে আমাদের শাসান টা করত মানে হম ওখানে তুই number পেলি না কেন। এইরকম মানে আমাদেরকে প্রশ্ন সম্মুখীন হতে হতো হম আর এখানে কি হচ্ছে বলতো এখনকার generation সে তোকে number টা দিল না কেন তুই বললি না কেন এরকম একটা ব্যাপার হয়ে গেছে সেটা থাকে প্রণান্য তা ছাত্রকেও প্রশ্ন করবে না যে বাবা তোকে কেন number টা দেওয়া হলো না সোজা চলে যাবে স্কুলে কোন শিক্ষক ঠিক করেছে তার সাথে personally আগে কি personally দেখাবে যে আমার ছেলেকে বা আমার মেয়ের সাথে personally শত্রুতা আছে অই জন্ন আমার ছেলে মেয়ে হ্যাঁ হ্যাঁ কিন্তু fail করেছে এরকম একটা ব্যাপার আর এখন আসলে student রা সেটা মাথায় ধরে নিয়েছে কি বলতো, ওরা guardian কে যেটা বোঝাবে, guardian রা সেটাই কিন্তু মাথায় নেবে একটা ব্যাপার student দের মাথায় একদম পুরোপুরি মানে গেঁথে গেছে যে কারণে কি কি হয়েছে বলোতো এখন teachers রা হাত

তারা শাসন দেখো আমাদের সময় শিক্ষক এক গালে চড় মাত্র বাড়িতে নালিশ করতাম বাড়ির লোক এসে শিক্ষককে এসে বলতে এক গালে কেন দু গালে মারুন এক গালে কেন এখন ওদের হচ্ছে এক গালে মারে হালকা করো মানে সে বাড়িতে গিয়ে এমন হয় বলবে বাড়ির লোকজন পাড়া-প্রতিবেশিনি শিক্ষক মারতে চলে আসবে তো দুটো যুগের তুমি তফাতটা কিরকম যুগের change টা দেখো বদলে এসে দেখো আর এখনকার guardian তো court order বলেই দিয়েছে কোন student দের গায়ে হাত দেওয়া যাবে না হম তো সেটাও গায়ে হাত দেওয়া হ্যাঁ কিছু শিক্ষকের ব্যাপার আছে তাদের এমন মেরে দিল যে স্বাস্থ্যেরও স্বাস্থ্যের সাথে খুব ক্ষতি হয়ে গেল বা চোখে টপে লেগে দিল কিন্তু সেটাও আবার এখনকার যুগের সাথে তো ইয়ে হচ্ছে না teacher দের সংবেদনশীল হতে হবে তা বলে সব শিক্ষককে যদি বলেদি আপনারা কেউই হাত দেবে না একজন দুজন শিক্ষক মানে একটু serious হয়ে মেরে দেয় বলে কোন শিক্ষক মারবে না আগেকার দিনেও তো এটা এমন না এই প্রথাটা ছিল গুরু মশাই পন্ডিতমশাইদের সেই দল থেকে তারা বেত নিয়ে মারতেন ছাত্রকে ছাত্রীকে অনেক রকম সে শাস্তি দিতেন সেরকম শাস্তিও তো হয় কিন্তু এখনকার দিনে আমাদের কান ধরে উট উ মানে দাঁড় করালে এবার পড়া না করলে উঠবস ঠোট বোস করা যেগুলো আমরা করে এসেছি তুমিও করেছ আমিও ছোটবেলায় করেছি কিন্তু এগুলো আমাদের এত অপমান হত না মানে আমাদের একটা ভয় কাজ করতো কিন্তু জানি teacher আমাকে ভালোবেসে পড়াচ্ছে আজকে আমাকে আমি পড়া দিলে কালকে আমারই লাভ ওনার কিছু না উনি মাইনে নিয়ে যাবেন কিন্তু এই ভাবনাটা এখনকার ছেলেমেয়েদের নেই। ওরা ভাবে ওদের কে অপমান করার জন্য এই কাজটা করাচ্ছে। শিক্ষক সেই হিসেবে শিক্ষক পাওয়া যাচ্ছে না এখনকার শিক্ষক এখন দেখছে ভাই আমার মাস গেলে সরকারি চাকরি করছি বা private যাই করি এ সরকারি শিক্ষকরা দেখছে আমি সরকারি চাকরিতে এত দি য়ে দেখছে আছে আমার ভালো সুযোগ সুবিধা আছে মাই নে ঢুকে যাচ্ছে আমি চাকরি করি এটা নিয়ে এটা থেকে শিখলো না শিখল যায় না আর private রা

এখনকার student দের সত্যিই মানে হম কত মানে সুন্দরভাবে জাদের পড়াশোনা এগিয়ে নিতে পারে কিন্তু তারা সেটা ব্যবহার করছে না আর সব থেকে বড় আপা যেটা আমাদেরকে কি করত মানে sir দের মুখ যেটা গরু গাধা এরকম ভাবো কিন্তু আমাদেরকে মাঝে মাঝে রেগে অপমান করত আর এখন কি হয়েছে সেটুকুও বলা যাচ্ছে না ছাত্র-ছাত্রীদের ও বাবা গরু বল তোমার পুরো এই বাড়ি থেকে বারির লোককে এসে threat দিয়ে তুলে দেবে এমনকি party ও ঢুকে যেতে পারে এর মধ্যে। আমি এই party র লোক আমার বাবা এই আমার বাবা এই party র লোক আমার অমুক এই party র সাথে যুক্ত পুলিশ ব্যাস এইসবও চলে আসে ও এই সব trado আমার অনেক বন্ধু যারা মানে teaching করে teaching লাইনে আছে তাদেরকে sorry তো বাবা আমার চেয়ে ছোট আমার ভাইয়ের মত তাকে ধমকে দুটো কথা বললাম এটা না করলে এরকম এই করবো এরকম ভাবে বললে বাবা আপনি করতে পারবেন আমার অমুক এই আমার মামা পুলিশে আছে ওইটা এরকমভাবে threat আমরা এইসব পারবো না কি করতে? করতে পারতাম না না sir র চোখে তাকিয়ে এসব বলা তাহলে তো এবারটাও রয়েছে আমাদের education system টা খুবই ক্ষতি করছি এর জন্য এটা সরকারকে একটা দুদিকেই দেখি teachers দের স্বার্থ পূর্ন থাকে teachers দের ও স্বার্থ তোমার স্বার্থের দিকে system অবিলম্বে চালু করা উচিত বলে মনে করি একদম মানে আমি আমি বলতে চাইছি যদি একটুখানি মানে education system এই আমাদের এই একটু কঠোর হয় না তাহলে দেখবে এখনকার সমস্ত student রা একটু খুব ভালো হবে পড়াশোনা করবে শিখতেও পারবে আর তারা যদি ভালোভাবে ধরো দাঁড়িয়ে যাই দেশটা অনেকটাই উন্নতির দিকে চলে যাবে সেটাইতো কারণ আমাদের দেশে school বা college বা university এ সমস্ত জিনিসের মানে বলে না যে আগে কি হতো বাইরের দেশে আমাদেরকে যেতে হতো পড়াশোনা করার জন্য এখনকার সেই ব্যাপারটা নেই না হম ওই যে আমি হম এখন সবকিছুই কিন্তু আমাদের হাতের সামনে কিন্তু তা আমরা সেগুলো মানে ব্যবহার করতে শব্দ বের করতে পারছি না বা কেউ ব্যবহার করছে না এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ঠিক তো দেখো আমাদের talent র অভাব নেই ভারত কিন্তু কোনদিনই talent ড অভাব নেই এই কারণেই অভাব নেই বেশিরভাগ তুমি একটা বড় percentage knowledge মানে যারা knowledge gain করছে তাদেরকে ধরে রাখার ক্ষমতা রাজ্যগুলো বা দেশের হচ্ছে না তারা বাইরে চলে যাচ্ছে আমেরিকা, তুমি নাসা দেখো silicon valley দেখো এসব এরিয়ায় চহলিস percent ভারতীয় তার মানে কি তারমানে আমেরিকা হচ্ছে কম পয়সায় ভারতের knowledge কে নিয়ে চলে যাচ্ছে ভাট এরাই যদি ভারতের থেকে কাজ করে তারা দেশের কত সার্বিক উন্নতি হবে যেকোনো তুমি technology বলো economic কে বল আচ্ছা সব দিক দিয়ে হ্যাঁ এবার তুমি আমাদের মানে ইয়াতে সবথেকে অন্য দেশ হচ্ছে আমেরিকা তাইতো? হম আমেরিকা কি করছে বলতো ভারতের যত মানে ভালো scientist আছে হম বা ভালো professor বা ভালো খুবই মানে জীবের প্রজননটা হ্যাঁ হ্যাঁ education দিকটা খুবই মানে উন্নত তাদেরকে কি কি করছে মোটা salary দিয়ে কি বলছ তুমি আমাদের দেশে এসে তোমার education টা provide করো, আমরা তোমাকে ভালো salary দেব ওরা কিন্তু কি করছে ভালো প্রতিভা গুলো কিনে নিচ্ছে। হম তারপর কি হচ্ছে? ওরা ওদের country টাকে আরো develop করেছে সেখানে একদম ওরা কি মানে সেই মানে দেশের সেরা সেরা হয়ে বসছে সেখানে কি হচ্ছে আমাদের দেশের সবাইকে কিন্তু তৈরি করছে হম কিন্তু সেই প্রতিভাটি আমাদের দেশ কাজে লাগাতে পারছেন না সেটাই তো মানে আমাদের education system টা এরকমই হয়ে দাঁড়িয়েছে ধরে রাখতে পারছে না আমাদের কিন্তু knowledge কম কমতি নেই প্রতিভার কমতি নেই আমাদের system এত university পড়াশোনা আমাদের ছেলেমেয়েদের depth knowledge depth প্রচুর জ্ঞান প্রচুর পড়াশোনা technical জ্ঞানও খুব সুন্দর কিন্তু ব্যাপারটা ওই তুমি মোটা মাইনে বললে ভেবো না যে india থেকে মোটা মাইনে কিন্তু ওদের দেশের তুলনায় কিন্তু ভারতের এ খুবই নগণ্য ইয়া বিদেশি কোম্পানি যেগুলো আছে তারা আমাদের ওদের তুলনায় অনেক কমে দেয় কিন্তু india যেহেতু অনেক india র সাথে অনেক salary বেশ টাকা পয়সা বেতনে বেশগুলো তুলনাই নেই তার জন্য তারা যে অফার করে salary এটা একপ্রকার ভিক্ষা বলতে পারো ওদের দেশে আমেরিকার দিকে তাকালে এক প্রকার মনে হয় ভিক্ষা আমাদের কাছে এটা অনেক অনেক এটা বলতে এটা খারাপ লাগলো আমাদের মানতে হবে যে এটা ব্যাপার কিন্তু আমাদের সরকারের সেই year নেই মানে সুযোগ পরিকাঠামো system নেই যে আমি তাদের এই প্রতিভাটাকে ধরে রাখতে পারবো একদমই চলো মানে, সে কিছু বলার নেই যেটা হচ্ছে হতে দিতে হবে বা আমরা কিছু change করতে পারব না না এবার যেটুকু ধরে education টা বাকি আছে complete করি তারপর হম তোমার সাথে সত্যিই আজকে আমার education র ব্যাপারে কথা বলে এতটা ভালো লাগলো মানে একটা অন্যরকমই মানে filling হলো তোমার সাথে কথা বলা সত্যি ঠিক ঠিক তোমার সাথে, হ্যাঁ তোমারও এটা জানা অনেকদিন পর আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন অনেকদিন ধরেই কবিদের পর থেকে অনেকদিন পর তোমার সাথে তোমার কোস টোস নিয়ে সুনে আমারো পরানো কোথা আমিও এম এ, পড়ার সময়কার কথা মনে পড়ে যাচ্ছে ।

একদম একদম সেই ঠিক আছে ভালো থাকো চলো ভালো থেকো আবার কথা হবে হ্যাঁ হ্যাঁ টাটা বাই চলো bye আর তারপর, এখানেতো কি বলে, চাকরি তো call center এর চাকরি তো সবসময়ই বের হয়। এখন যেমন আবার বিলপুর আবার চলছে interview । তো করে নেয়া যাবে চাকরি, মাঝে মধ্যে।

pick up drop দেয় কিন্ত ওই odd hour হলে তখনই দিবে। হম যদি সকালে সকালে এম~নে শেষ হয় তখন দিবে আর না হলে যদি একদম রাত্তিরে pickup হয় মানে শুরু করতে হয় তখন দিবে pick up

আর plus এই dubbing এর কাজতো যেগুলা যেরকম চলছে সপ্তাহে দুই তিন দিন এ~ দুই তিন দিন এরকম manage করতে হবে একটু ধর~ধরো night shift হলো। তো চারটে ছটা অব্দি হবে। নয়টা থেকে ছয়টা। ছয়টায় ছুটি হলে সাতটায় ঘরে চলে আসবো। দিয়ে সাতটায়~ সাতটা তো হবে না আটটা বেজে যাবে। দিয়ে এসে ধরো বা ঘরে আসার আগেই যদি dubbing করে ফিরি, তাহলে বারোটায় ফিরবো। বারোটায় ফিরে, বারোটা একটা নাগাদ ফিরে আহ তারপর ঘুমিয়ে পড়বো। গিয়ে আবার night shift হবে পরের দিন তখন আবার চলে যাবো ঘুম থেকে উঠেই।

হ্যাঁ depend করে সকালেও ডাকে। তখন manage করতে হবে সে হিসেবে। যদি ধরো পারছিনা তখন office cencel করে দিব একদিন যাবো না। একদিনের জন্য টাকা কাটবে কিন্ত dubbing এর থেকে তো কম। মানে কাটলে তো পাঁচশ যেখানে এরকম~এখানে সাত হাজার টাকা পেতাম এখানে কাটছে তোমার সাড়ে ছয়শ টাকার মত বোধ হয়, বা পাঁচশ। ছয়শ টাকার মত কাটবে। আর একদিন dubbing এ গেলে আমি মোটামুটি minimum সাড়ে সাতশ টাকা income হয়। তো যদি manage না করতে পারি একদিন office যাব না। আর এমনিতেও একটা leave তো মাসে হয়েই যায় earned leave ।

না provation এ দেয় না medical টা। কিন্তু এখানে ম~ সপ্তাহে বোধ হয় point two five করে ছুটি দিত। দুই সপ্তাহ কাজ করলে half ছুটি আর এক মাস কাজ করলে একটা ছুটি। হম হম শনি রবি ছুটি নেই। না, একটা এমনি ছুটি। সেটা আবার rotaional হতে পারে। হ্যাঁ ওটা বেশী ভালো ছিল। কিন্তু ওটাই ওই pressure দিচ্ছিল। এখানেও যেখানে ঢুকব সেখানেই তো pressure দিবে। যখন pressure দিবে তখন আর pressure দিলে আর কাজ করা যাবে না।

এই পরের company টা তুমি যদি offer letter পাও তাহলে ওটা একটা proof হবে যে তুমি ওখানে কাজ করেছ। ওখানে তুমি যদি ছয়মাস একবছর ও কাজ কর তাহলে তুমি তারপরে proper call center job এ মানে proper company তে তুমি। হম চাকরি করতে পারো। যেখানে তোমার profile এরকম customer service এর profile হবে। তারপরে তুমি যদি আমি যেই company টায় ছিলাম recruitment ওখানে এরকম customer service এরআহ লোক আসতো। তো একটা আহ এরকম বউ ছিল। তার মোটামুটি আহ অনেক বছরই বিয়ে হয়ে গেছে তারপরে ছেলে পোলে ছিল। মোটামুটি হবে পয়তাল্লিশ কাছাকাছি বয়স। চল্লিশ পয়তাল্লিশ তো হবে বোধ হয়। তো সে এরকম customer service এ ছিল এখন recruitment এ এসেছে। তো recruitment তো আরো সহজ এখানে যেরকম কিছু শিখা ওর তো job চাই। আর তুমি job দিচ্ছ। কিন্তু ওখানে তাও কথা বলতো না। কেটে দিত, যে আমি interested নই বলে। কিন্ত এরকম তো নয় যে তোমাকে ফালতু জিনিস বেচতে হবে।

আর এম~ যখন ওই দাদু এক লাখ টাকা দিয়েছিল তার মধ্যে আমাকে তুমি কত দিয়েছিলে পঞ্চাশ বায়ান্ন এরকম দিয়েছিলে বোধ হয়। সেটাও কি দোকানে খরচা হয়ে গিয়েছিল? তো মোটামুটি জমানো টাকা থেকে মোটামুটি এক লাখ টাকা খরচা হয়ে গেছে।

যাই হোক মানে সব মিলিয়ে আর কি এক লাখ টাকা মোটামুটি বেশি গেছে। হয়েছে কি যত তাড়াতাড়ি সম্ভব যদি mutual fund এ ঢুকিয়ে দিতে পার তাহলে লাভই হবে।

এটা কি bank এ আছে নাকি? fixed deposit টা দেখ কত কাটে দেখতে হবে কত কাটে।

আর একটা FD যদি থাকে ওর against এ তো ইয়ে পাওয়াও সহজ। credit card ফ্রেডি card এসব। আমি একটা jupiter এ account খুলি দেখি। ICIC account টা থাকবে বন্ধ করে দেব আস্তে আস্তে। জামশেদপুর না গেলে তো বন্ধ হবে না এটা।

driving licence আর করে কি হবে? এই two-wheeler তো কিনবো না। না four-wheeler করে কি হবে? four-wheeler নেইও তো। তো যেদিন হবে সেদিন হ~করা হয়ে যাবে। এখন আর গাড়ি নেই ওখানে গিয়ে পরীক্ষা দেওয়ার মত। গাড়ী লাগবে তো একটা গিয়ে পরীক্ষা দিতে হওয়ার জন্য।

ওর কাজই হচ্ছে আসা। গিয়ে ওর সামনে~ চালাবো দেখবে। সেটা আসার জন্যও টাকা নেয়।

কি আর করা যাবে। সব একটু খানি থাকবে। হম রাস্তার উপরে নাকি একদম।

বিনয় বাদল দীনেশ থাকলে বলতো আমাকে তাড়া তাড়ি মেরে ফেলো।

আচ্ছা। বোম্ব ফেলার জন্যে? হম কিন্তু বোম্ব ফেলে তো পালিয়ে গেছিলো।

হম কোলকাতা থেকে বয়ে বয়ে নিয়ে আসতো train এ করে অত বই হ্যাঁ। ঠিক আছে চলো। হম রাখছি। ta ta

Financial condition যদি নিজেকে ভালো ভাবে রাখতে চাই বা ভালো রাখতে চাই তাহলে কিভাবে মানুষকে নিজেকে গড়ে তুলতে হবে না আমি যদি হ্যাঁ হ্যাঁ আমি যদি আহ goverment job এর জন্য preparation নি তাহলে আমাকে কিভাবে এগিয়ে যাওয়া উচিত হম হম

হম সুবিধা হয় অনেক আচ্ছা বলছিলাম যে আহ এখন আহ ওয়েস্ট বেঙ্গলের আহ মানে যা situation সে অনুযায়ী private job করা টা বেশি আহ easy নাকি goverment job করাটা বেশি easy হবে মানে কেউ যদি খুব অল্প বয়সে job এর জন্য try করে

হ্যাঁ হ্যাঁ তারা বাইরে যেতে বেশি স্বচ্ছন্দ বোধ করছে